একটা অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠানের ভিতরে একটি বর কনে দাঁড়িয়ে রয়েছে সেখানে উ-প্রচুর বাজি ফাটছে।

একটা রেলের ওয়ার্কশপ সেখানে কিছু রিষ্টনইতে রেল -এর জিনিস পত্র রয়েছে তার মধ্যে একটা এম.সি.পি রয়েছে একটা কম্পিউটার রয়েছে কম্পিউটার -এ কিছু জিনিস পত্র আছে সামনে মাউস আছে একটা টেবিলের উপর খুব বড়ো একটা বসানো আছ--